এখানে একটি দুকান দেখা যাচ্ছে।

একটি মেয়ে লোক দাঁড়িয়ে আছে।

কাউন্টারটির ভিতরের দেওয়ালে একটি সাইনবোর্ড লাগানো আচে।

এখানে একটি হোলা মাটে অনেকজন মানুষ দাঁড়িয়ে আচে ।

সেলুনটির সামোনে একটি সাইনবোর্ড লাগানো আছে।

মাঠে সোটো সোটো গাছ রয়েসে ।

মাঠটি থেকে একটু দূরে বড় বড় বিল্ডিং দেখা যাচ্চে।

এখানে একটি দুকান রয়েছে দুকানটির ভিতরে দুইজন লোক কথোপকথন করছেন।

এখানে একটি এয়ারপোর্টে একজন লোক দাঁড়িয়ে আ--

সেলের হাতে একটি মোবাইল আছে।

ব্রীজের পাশে লাইট জ্বলসে ।